একটি ভবন। ভবনটির রং সবুজ। ভবনটির নিচে কিছু বাইসাইকেল রাখা আছে ও তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে।

বহু তল বিশিষ্ট একটি বড়ো ভবন ভবনটির চারিপাশ আলো দিয়ে সজ্জিত এবং তার চারিপাশটা ঘেরা।